আ অনেক পুরনো এবং বয়স্ক গাছ দেখে মনে হচ্ছে।

আঁ- এ দোকানের সামনে স্কুটি বাইক দেখা যাচ্ছে তারা ইটেও ইট দেখা যাচ্ছে।

আ যেটা গোপালগঞ্জ ব্রাঞ্চ এবং আ এটার --

তার উপরে আকাশ যেখানে সাদা আর নীল মেঘ দেখতে পাচ্ছি।

এটা হচ্ছে ঝাড়গ্রামের সব রকমের মুদীর দ্রব্য ও --

এখনো গাছ নেই একটুখানি দূরে সরে গিয়েও অনেক গাছ এবং তারা যেখানে আছে সেখানে অনেক ডালপালা রয়েছে তার উপরে তারা দাঁড়া।

সেখানে তিনি আ হাত এর মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন।

মূল স ফটক মনে হচ্ছে যার উপরে একটা সিংহ দাঁড়িয়ে আছে।

এটা কোনো ইনস্টিটিউট হবে-এ যেটা অনেক সুন্দর আর এখানে আ তামিল ভাষায় কিছু লেখা যেটা আমি বুঝতে পারছিনা ।

তত ভিতরে একটা ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি আ আমার মনে হচ্ছে এটা গণেশ আ ঠাকুরের মূর্তি ।

এবং যে-এ বোর্ডটা হলুদ কালারের বোর্ডে ব্লু কালারের এলাহাবাদ ব্যাংক লেখা আছে বাংলা ইংলিশে ।

আ এবং আ এখানে সবাই টেবিল এ আ ব বো বসে আছে এবং চেয়ার এ বসে এবং কথা বো --

আর আ ততটা ভালো বোঝা যাচ্ছে না কোনো একটা পুজোর প্যান্ডেল হবে আলো আছে যেখানে এবং --

এখানে তো ও ঠাকুর কে এ --

এটা দু পাশে কলা গাছ দিয়ে সাজানো আ এবং অনেক লোকের সমাবেশ আ তারা হম --

এবং লাল কালার -এর গেঞ্জি পড়ে একটা ছেলে ফিটে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দূরে কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে ইটও আছে এবং কিছুটা দূরে ।

এখানে দেখতে পাচ্ছি কয়েকজন ছেলে ফুটবল খেলছে গ্রাউন্ডে ।